ইটা মসজিদ। এখানে মুসলিম রা পূজা করতে এসেছে। ইহাদের এখানে মন্দিরে বটে এটো। যারা নামাজ পড়তে আসছে এখানে।

এটা সেলুন । এখানে বহতি নামি সেলুন বহতি ভালো থেকে বাল কাটছে এবং বহতি সস্তা থেকে।